সামনে একটি খুব সুন্দর আকৃতির গেট রয়েছে।।

ফটো -টির ডান সাইটে অনেক কয়টি ফুলের গাছ আছে।

সামনে অনেক কয়টি ফলের দোকান আছে।

ফটো -তে একটি অনেক বড় ক্রিকেট -এর এস্টেডিয়াম দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো সাদা কালার -এর লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

এখানে একটি অনেক বড়--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

এখানে অনেক কয়টি কালো কালার -এর কম্পিউটার রাখা আছে।

এখানে অনেকগুলো কারেন্ট -এর খুঁটি লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেকগুলো কালো কালার -এর কারেন্ট -এর তার রয়েছে।

এখানে বসার জন্য অনেকগুলো চেয়ার রাখা আসে খুব সুন্দর করে সাজিয়ে রাখসে।

সামনে অনেক কয়টি ইস্টিলের -এর গামলা লক্ষ করা যাচ্ছে।

ফোটোটিতে একটি অনেক বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো দোতলা বড়ো বড়ো বাড়ি রয়েছে।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

সামনে কয়েকটি ছোট ছোট গাছ লক্ষ করা যাচ্ছে।

ফটো -টিতে কালো রঙের একটি খুব সুন্দর বড় গেট দেখা যাচ্ছে।

এখানে দুইটি লাইট লক্ষ্য করা যাচ্ছেএ যেগুলো এখন বন্ধ রয়েছে।